একটি ঘর আছে যেটা সাদা কালার -এর এবং এখানে কিছু ব্যাক্তি আছে।

একটি ফ্যান আছে তিনটে চেয়ার আছে কালো রঙের এবং ব্যক্তিটি একটি হলুদ কালার -এর শার্ট পড়ে আছেন। এখানে আধার কার্ড তৈরি হচ্ছে ।

নীচে অনেক লাল লাল ছোট ছোট কি যেন দেখা যাচ্ছে পাশে একটি গাড়ি দেখা যাচ্ছে উপরে আকাশটা দেখা যাচ্ছে ।

এটি একটি সাদা কালার -এর ঘর যেটি খুবই সুন্দর মোজাক দিয়ে করা একটি মানুষকে দেখা যাচ্ছে।

এটা একটি জমির ক্ষেত। যেটা খুবই সুন্দর দেখতে লাগছে। এটি ধান চাষ হচ্ছে এখানে।

দূরে একটি আলো-ও দেখা যাচ্ছে। লোহাটি খুবই মজবুত।

গেটটির উপরে লেখা আছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন।

জল দেখা যাচ্ছে এবং মাঝখানে একটি তিমির মূর্তি দেখা যাচ্ছে। আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

কিছু জন সবুজ কালার -এর টি-শার্ট পরে আছে এবং একজন লাল একজন সাদা কালারের টি-শার্ট পরে আছে একজনের হাতে ফুটবল আছে।